এইখানে আমরা একটি বড়ো মতন নদী দেখতে পারছি এই নদীর মধ্যে কিছু নৌকা আমরা দেখতে পারছি।

এখানে একটি বিয়ে রয়েছে এক আট জন এখানে খুব সুন্দর ভাবে-এ--

এখানে আমরা একটি বড়ো মতো মন্দির দেখতে পাচ্ছি-ই । এই মন্দিরের ভেতরে এবং বাইরে আমরা-আ --

নাগরদোলা দেখতে পাচ্ছি-ই এই নাগরদোলার আশেপাশে আমরা অনেক বড়ো বড়ো গাছ পালা দেখতে পাচ্ছি । তাছাড়াও রয়েছে এখানে অনেক কিছু--

ছোট বড় সবুজ সবুজ গাছ পালা ।

এটি হল একটি ক্যাম্পাস যার নাম হল।

এই এয়ারপোর্ট -এর বাইরে আমরা কিছু লোকজনকে দেখতে পাচ্ছি এবং কিছু বাইক গুলো দাঁড় করানো দেখতে পাচ্ছি ।